লিব্রিঅফিস ড্র তে সাধারণ সম্পাদনা এবং ছাপার কার্যাবলীর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আপনি শিখবেন ড্র পাতার জন্য মার্জিন নির্দিষ্ট করা
পাতার নম্বর তারিখ এবং সময় যোগ করা
আনডু এবং রিডু করা
একটি পাতার পুনঃনামকরণ
ও একটি পৃষ্ঠা ছাপা
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করি
এখন ওয়াটারসাইকেল ফাইলটি খুলুন এবং যে পৃষ্ঠায় জলচক্রের ছবি আছে সেটি নির্বাচন করুন
এই আঁকার জন্য পৃষ্ঠার মার্জিন করুন
পৃষ্ঠা মার্জিন কেন প্রয়োজনীয়
000046 000042 একটি পাতায় পৃষ্ঠা মার্জিন এর অভ্যন্তরে কোনো বস্তুকে স্থাপন করা যায়
উদাহরণস্বরূপ আমাদের প্রয়োজন হতে পারে অঙ্কনটিকে ছাপতে এবং ফাইল এ সেটিকে রাখা
মার্জিন নিশ্চিত করে যে ধারে পর্যাপ্ত স্থান থাকে যাতে যখন আমরা ছবিটি ছাপব তখন কোনো একটি অংশ লুকানো বা কাটা না যায়
এখন পৃষ্ঠা মার্জিন নির্দিষ্ট করুন এবং তারপর ওয়াটারসাইকেল আঁকাটিকে ছাপুন
ধরুন যে আকারের কাগজে আমরা এই ছাপব তা প্রমান মাপের না
এটির উচ্চতা 20 সেমি এবং এর প্রস্থ 20 সেমি
এছাড়াও এটির নীচে 15 সেমি মার্জিন প্রয়োজন
এই পরিমাপ নির্দিষ্ট করার জন্য প্রধান মেনু থেকে ফরমেট নির্বাচন করুন এবং পেজ ক্লিক করুন
পৃষ্ঠা সেটআপ ডায়লগ বাক্সে প্রদর্শিত হচ্ছে
পেজ ট্যাবটি নির্বাচন করুন
প্রস্থ ক্ষেত্র এ 20 এবং উচ্চতা ক্ষেত্র এ 20 লিখুন
মার্জিনএর মধ্যে বটম ক্ষেত্রে 15 লিখুন
ডানদিকে আপনি ড্র পাতার একটি পূর্বরূপ দেখতে পাবেন
এই পূর্বরূপ এ ড্র পাতার পরিবর্তনগুলি দেখা যাচ্ছে
ক্লিক করুন ওক অঙ্কন কিরকম দেখাচ্ছে160
এটা পৃষ্ঠার থেকে বেরিয়ে গেছে160
এছাড়াও এর অর্থ এই আঁকার একটি অংশ ছাপার সময় বাদ পরে যাবে
আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আঁকাটি মার্জিন এর মধ্যে সবসময় থাকে
আপনি যখন কোনো অঙ্কন করবেন কোনো অংশ মার্জিন এর বাইরে যাবে না
অতএব আপনার ছবি আঁকা শুরুর আগে পাতার মার্জিন নির্দিষ্ট করা খুবই প্রয়োজনীয়
প্রধান মেনু থেকে ফরমেট নির্বাচন করুন এবং ক্লিক করুন পেজ
পৃষ্ঠা সেটআপ ডায়লগ বাক্সে প্রদর্শিত হচ্ছে
পেজ ট্যাবে ক্লিক করুন
ফরমেট ড্রপ ডাউন তালিকায় ক্লিক করুন এবং নির্বাচন করুন আ4 এটা হল মূল মার্জিন যা আমরা নির্দিষ্ট করেছিলাম
ক্লিক করুন ওক অঙ্কন মার্জিন এর মধ্যে রয়েছে
আপনি ড্র পৃষ্ঠা থেকে পৃষ্ঠা সেটআপ ডায়ালগ বাক্সে যেতে পারেন পৃষ্ঠার ওপর ডান ক্লিক করে কনটেক্সট মেনু ব্যবহার করুন
ক্লিক করুন ক্যানসেল ডায়লগ বাক্স চলে যাবে
এখন পৃষ্ঠা সংখ্যা তারিখ সময় এবং লেখকের নাম ঢোকানো যাক
ওয়াটারসাইকেল ছবিটি যে পাতায় আছে সেটি নির্বাচন করুন এবং সেখানে পৃষ্ঠার নম্বর যোগ করুন
প্রধান মেনুতে যান ইনসার্ট নির্বাচন করুন এবং ক্লিক করুন ফিল্ডস ক্ষেত্র এ
ক্ষেত্রগুলির তালিকা প্রদর্শিত হচ্ছে
ক্ষেত্র গুলির মান সেইগুলি ই আছে যা ড্র স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন করে
আমরা শুধুমাত্র একটি ক্ষেত্র এবং সেটির মান যোগ করব
পেজ number এর উপর ক্লিক করুন
ড্র পৃষ্ঠায় একটি টেক্সট বাক্স যুক্ত হয়েছে যাতে ১ লেখা আছে
এই টেক্সট বাক্সের আকারের পরিবর্তন করে এটিকে একটু ছোট করা যাক
এখন বাক্সকে টেনে আনুন এবং পৃষ্ঠার নীচের অংশে ডানদিকে রাখুন
নম্বর বাক্স ভালোভাবে সরানোর জন্য নম্বর বাক্স নির্বাচন করুন এবং শিফট কী টিপুন
এখন এটি আরও নিচে নামান
পরীক্ষার পরে দেখুন এর পরবর্তী সংখ্যা এই ড্র ফাইলের দ্বিতীয় পৃষ্ঠায় আছে কিনা
এতে পৃষ্ঠা নম্বর নেই160
পৃষ্ঠা নম্বর শুধুমাত্র ওই পাতায় রয়েছে যেখানে ক্ষেত্রটি ঢোকানো হয়েছে160
এখন শিখতে হবে কিভাবে পৃষ্ঠা সংখ্যার বিন্যাস এ পরিবর্তন করা যায়
প্রধান মেনু থেকে ফরমেট নির্বাচন করুন এবং ক্লিক করুন পেজ
পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
পেজ ট্যাবে ক্লিক করুন
অ্যালিগন সেটিংস এর অধীনে নির্বাচন করুন ফরমেট
ড্রপ ডাউন তালিকা থেকে a b c নির্বাচন করুন
ক্লিক করুন ওক পাতার সংখ্যায়ন 1 2 3 থেকে পরিবর্তিত হয়ে a b c হয়ে গেছে
একইভাবে আপনি এটি যেকোনো একটি বিন্যাস এ পরিবর্তন করতে পারেন
এখন জানা যাক কিভাবে এর মধ্যে তারিখ এবং সময় ক্ষেত্র ঢোকানো যায়
আপনি ড্র পৃষ্ঠায় তারিখ এবং সময় যোগ করতে পারেন
ইনসার্ট ও ফিল্ডস এ ক্লিক করে
একটি হল তারিখ স্থায়ী এবং সময় স্থায়ী
অন্যটি হল তারিখ পরিবর্তনশীল এবং সময় পরিবর্তনশীল
তারিখ স্থায়ী এবং সময় স্থায়ী বিকল্প বর্তমান তারিখ এবং সময় যোগ করে
এই তারিখ এবং সময় এর মান পরিবর্তন হবে না
অন্য দিকে তারিখ পরিবর্তনশীল এবং সময় পরিবর্তনশীল বিকল্পতে
আপনি যখনই ফাইলটি খুলবেন ড্র নিজেই সেটিকে পরিবর্তন করবে
এখন এখানে সময় পরিবর্তনশীল যোগ করুন
এখন বাক্সকে পাতার নম্বর এর উপরে টানুন এবং পৃষ্ঠার নীচের অংশে ডানদিকে রাখুন
যখনই আপনি ড্র পৃষ্ঠাটি খুলবেন তখন ই সময় পরিবর্তন হয়ে তখনকার বর্তমান সময় হয়ে যাবে
এখন সেই লেখক এর নাম যোগ করা যাক যিনি এই ফাইলটি তৈরি করেছেন
এখানে প্রথম পাতায় লেখক এর নাম লেখা যাক শিক্ষকAB তাই প্রথম পাতায় চলুন
প্রধান মেনুতে যান নির্বাচন করুন টুলস ও ক্লিক করুন অপশনস অপশনস ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
অপশনস ডায়লগ বাক্সতে লিব্রিঅফিস এর উপর ক্লিক করুন এবং তারপর ক্লিক করুন উসের দাতা ডায়লগ বাক্সের ডান দিকে আপনি ব্যবহারকারী সংক্রান্ত তথ্য লিখতে পারেন
এখানে আপনি আপনার প্রয়োজনীয়তার বিবরণ লিখতে পারেন
এখন firstলাস্ট নামে এবং ইনিশিয়ালস এ যথাক্রমে লিখুন টিচার আ এবং B ক্লিক করুন ওক প্রধান মেনু থেকে এখন ইনসার্ট ক্লিক করুন ফিল্ডস নির্বাচন করুন ও অথর ক্লিক করুন
টিচার A B নামটি টেক্সট বাক্সের মধ্যে ঢুকে গেছে
এখন এই বাক্সকে টেনে ড্র পৃষ্ঠার নীচের অংশে ডানদিকে সময় ক্ষেত্রের উপরে রাখুন
এখন আপনি যদি ড্র পাতার মধ্যে ঢোকানো ক্ষেত্রগুলিকে মুছে ফেলতে চান তাহলে কি করবেন160
শুধু সেই টেক্সট বাক্সটি নির্বাচন করুন এবং ডিলিট কী টিপুন
এখন লেখক এর নাম ক্ষেত্র ডিলিট করা যাক
যদি আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চান তাহলে কি করবেন160
আপনি চাইলে সহজেই CTRL এবং Z এই কী দুটি একসাথে টিপে পূর্বাবস্থায় ফিরে পেতে পারেন
যে কাজটি সবশেষে করা হয়েছে অর্থাত লেখকের ক্ষেত্র সরানো এখান থেকে পূর্বাবস্থায় ফিরে গেছে
ক্ষেত্রটি এখানে আবার দেখা যাচ্ছে
প্রধান মেনু থেকেও আনডু এবং রিডু করতে পারেন
প্রধান মেনু থেকে নির্বাচন করুন এডিট এবং ক্লিক করুন রেডো লেখক এর নাম আর দেখা যাচ্ছে না160
এখন CTRL Z কী একসাথে টিপুন এবং আপনি যত ক্ষেত্র যোগ করেছেন সব আনডু করুন
আপনি রেডো ও উন্ডো করার জন্য কী বোর্ড থেকে শর্ট কাট কী ও ব্যবহার করতে পারেন
একটি কাজ উন্ডো করার জন্য CTRL এবং Z কী একসাথে টিপুন
কোনো কর্ম রিডু করার জন্য CTRL এবং Y কী একসঙ্গে টিপুন
এই টিউটোরিয়ালটি এইখানে একটু থামিয়ে অনুশীলনীটি সম্পূর্ণ করুন
লেখক এর নাম পরিবর্তন করুন এবং সংরক্ষণ করুন
এখন পৃষ্ঠায় আরো দুটি তীরচিহ্ন যোগ করুন
দ্বিতীয় পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর এবং তারিখ যোগ করুন
এখন শেষ পাঁচটি কর্ম আনডু এবং রিডু করুন
পরীক্ষা করে দেখুন উন্ডো বিকল্প সমস্ত কর্ম কে উন্ডো করেছে নাকি কিছু কাজকে উন্ডো করা যায়না
এই পৃষ্ঠার নাম দিন ওয়াটারসাইকেলসলাইড পেজেস অংশ থেকে স্লাইড নির্বাচন করুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন রিনেম পেজ রিনেম স্লাইড ডায়লগ বাক্সটি দেখা হচ্ছে
নামের ক্ষেত্র এ নাম হিসাবে লিখুন ওয়াটারসাইকেলসলাইড ক্লিক করুন ওক এখন এই পাতার উপর কার্সারটি আনুন
আপনি কি দেখতে পাচ্ছেন ওয়াটারসাইকেলসলাইড নামটি এখানে প্রদর্শিত হচ্ছে160
পৃষ্ঠার একটি প্রাসঙ্গিক নাম দেওয়া একটি খুবই ভালো অভ্যাস
এখন ছাপার বিকল্পটি নির্দিষ্ট করুন এবং ওয়াটারসাইকেল ছবিটি ছাপুন
প্রধান মেনুতে ফাইল ক্লিক করে প্রিন্ট ক্লিক করুন
প্রিন্ট ডায়লগ বাক্স দেখা যাচ্ছে
জেনারেল এবং অপশনস ট্যাব এর সেটিংস সম্পর্কে জানতে
দয়া করে লিব্রিঅফিস রাইটের বিষয়ক ভিউইং এন্ড প্রিন্টিং ডকুমেন্টস টিউটোরিয়ালটি দেখুন
বাম দিকে আপনি পৃষ্ঠার প্রিভিউ এলাকা দেখতে পাচ্ছেন
প্রিন্ট ডায়লগ বাক্সের ডানদিকে চারটি ট্যাব আছে জেনারেল লিব্রিঅফিস ড্র পৃষ্ঠা বিন্যাস বিকল্প
শুধুমাত্র লিব্রিঅফিস ড্র সংক্রান্ত বিকল্পগুলি লক্ষ্য করুন
লিব্রিঅফিস ড্র ট্যাবে ক্লিক করুন
পৃষ্ঠার নাম এবং তারিখ এবং সময় বাক্স দুটিতে টিক দিন
এইটি ছবির সাথে সাথে এই পৃষ্ঠার নাম তারিখ এবং সময় ছাপবে
ছবি ছাপার জন্য অরিজিনাল কালারস এবং ফিট টো প্রিন্টেবল পেজ নির্বাচন করুন
আপনার কম্পিউটার থেকে ওয়াটারসাইকেল ছবিটি ছাপার জন্য ক্লিক করুন প্রিন্ট
আপনি যদি আপনার প্রিন্টারটিকে সঠিকভাবে যোগ করে থাকেন তাহলে আপনার আঁকার এখন ছাপা শুরু হওয়া উচিত
এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটি এ আমরা শিখেছি কিভাবে ড্র পৃষ্ঠার মার্জিন নির্দিষ্ট করা
কিভাবে পাতা সংখ্যা তারিখ এবং সময় যোগ করা যায়
আনডু এবং রিডু করা
একটি পৃষ্ঠার পুনঃনামকরণ
একটি পৃষ্ঠা ছাপা
এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
আরো দুটি পৃষ্ঠা যোগ করুন
প্রতিটি পৃষ্ঠার জন্য আলাদা মার্জিন নির্দিষ্ট করুন এবং লেবেল এবং আমন্ত্রণপত্রটি ছাপুন যা আপনি আগের টিউটোরিয়াল এ তৈরি করেছেন
এই পৃষ্ঠাগুলির প্রতিটিতে পৃষ্ঠা ক্ষেত্র ঢোকান এবং দেখুন কি হয়
নিম্নলিখিত লিঙ্ক এ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়